রজনীগন্ধার কালার - ই হচ্ছে কি সাদা এবং গোলাপটির হচ্ছে কিনা লাল গাঁদাটির কালার হচ্ছে অরেঞ্জ এবং এখানে সাদা গাঁদাও আছে। এবং লাল সাদা গাঁদাও আছে ।

এখানেএএএ একটি জ্যাকেট- এর কালার হচ্ছে ইয়োলো আর ব্ল্যাক । আরেকটি জামার কালার হচ্ছে --

এটা একটি ঠাকুরের দোকান এখানে কৃষ্ণ ঠাকুর লোকনাথ ঠাকুর কৃষ্ণ ঠাকুর।

তার পাশে কটি ঠাকুর আছে এখানে দেওয়ালের রঙ সাদা।

যেই উম ছেলেটি সেলফি তুলছে তার শেরবানির রঙ ব্লু কালার এবং তিনটি ছ --

চুড়িদারটির কালার ইয়োলো এবং তার পাব সামনে একটি-ল ছেলে দাঁড়িয়ে আছে যার জামাটির কালার শ্যামলা।

ফাদার আছে সামনে বসে মাদারও আছে এখানে--

হাত কামড়ে আছে দুর্গার কপালে লাল সিঁ--